এবং বিল্ডিং -টির ধারে একটি লাল অ্যাপাচি কালো সুপার স্প্লিন্ডার এবং একটি ব্লু এন্ড ব্ল্যাক গ্লামার বাইক দাঁড়িয়ে আছে।

এবং পাশে একটা সবুজ রঙের দোতলা বিল্ডিং আছে মন্দিরটির মেন গেট লাল রঙের গ্রিল লাগানো আছে মন্দিরটার ঠিক পাশে একটা টোটো দাঁড়িয়ে আছে।

মন্দিরটির ভিতরে সাদা রং করা আছে মন্দিরটির ভেতরে একটি লোককেও দেখতে পাওয়া যায় এবং রাস্তায় দুটি গাড়ি দাঁড়িয়ে আছে। এই মন্দিরটির পাশে একটি বড় আম গাছ রয়েছে।

এবং মন্দিরটার ঠিক পাশে একটি হলুদ রঙের তিন তলা বাড়ি আছে। এ বাড়িটিতে অনেকগুলো জানালা দেখা যাচ্ছে এবং মন্দিরটির ঠিক পিছনে একটি বড় গাছ রয়েছে।

এই যে ফটোটি দেখা যাচ্ছে এই ফটোটি দেখে মনে হচ্ছে এটি একটি মুদির দোকান। এখানে অনেক রকমের চাল আটটা বিস্কিট চকলেট --